এখানে দুর্গা মার মূর্তি রাখা হয়েছে ।

দূর্গা মাকে পূজা করা হচ্ছে। অনেক লোক বসে আসে আর দূর্গা দূর্গা মাকে দেখছে ।

একটা লোক সাইকেল নিয়ে আছে বাজার করার জন্য। আর অনেক লোক আসে। অনেক ঘর আসে।